আমি কি একটি রোড দেখতে পাচ্ছি যে রোড -এর সামনে একটি মূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটি খুব সুন্দরভাবে একটি মার্বেল পাথরের বড়--

একে দোকান বলে আমার মনে হয় যেটি ক্রিসমাস -এর জন্যে বিশেষ করে সাজানো হয়েছে বলে আমার মনে হয়।

যেট এই মুহূর্তে কফি শপ বা টি শপটি ফাঁকা রয়েছে বলে আমার মনে হয়। এটির উপরিয় আরো অনেক কিছু --

এই হসপিটাল -টির পিছনে এবং চারিপাশে অনেক বড় বড় গাছ দিয়ে ঘেরা আছে খুব সুন্দর লাগছে দেখতে ।

জায়গাটা খুবই সুন্দর থাকতো যদি এটি পরিষ্কার করে রাখা হতো।

এখানে অনেক লোক কেও দেখা যাচ্ছে বলে আমার মনে হচ্ছে এটি কোন ফেস্টিভেল হচ্ছে বলে মনে হচ্ছে এটি শীতকালে রাতের দিন বলে মনে হয়।

আমি এখানে একটি জায়গা দেখতে পাচ্ছি যে জায়গাটি যাওয়ার তিনটি মুখ আছে বলে মনে হয় একটি ছোট তারপরে একটু বড় তারপরে আরেকটি ছোট বলে মনে হয় এইটি একটি ছোট--

আমি এখানে একটি খুব সুন্দর একটি পার্ক দেখতে পাচ্ছি যে পার্ক এর গাছগুলিতে প্রতিটি আছে সাদা কালার এর রং করা আছে এবং পার্ক - টি খুবই সুন্দর দেখতে এখানে--

একটি দেয়ালের মতো দেখতে পাচ্ছি যে দেয়ালের কালারটি হলো সাদা অরেঞ্জ এবং ইয়েলো কালারের এটা খুব বড় বলে মনে হয় আমার ।

এটি খুবই সুন্দর এবং খুবই প্রীটি দেখতে এর নিচে একটি বেগুনি কালার -এর তার নিচে একটি সাদা কালার -এর এবং এই এমনি করে--

আমি এখানে কোনো বাসস্ট্যান্ড দেখতে পাচ্ছি বলে আমার মনে হয় যেখানে এই মুহূর্তে দুপুরবেলা কিন্তু এখানে একটিও বাস দাঁড়িয়ে নেই বলে আমার মনে হয় এখানে--

পেছনে একটি অটো দেখতে পাচ্ছি যে অটো -টির কালার হলো সবুজ এবং হলুদ বিভিন্ন ধরনের অটো দেখেছি উ--

আমি এখানে একটি হোটেল দেখতে পাচ্ছি যে হোটেল টি দুপাশে টেবিল চেয়ার পাতা আছে এই একপাশের টেবিল চেয়ার এর কালার হলো নীল এবং কালো এবং আরেকপাশের টেবিল চেয়ার - এর কালা হ- কালার হলো--

আমি এখানে একটি বিয়ের মন্ডপ দেখতে পাচ্ছি যেখানে এই মুহূর্তে বিয়ে এখনো পিঁড়িতে কেউ বে-স বসে নেই বলে আমার মনে হয় এখানে আমার এটিও দেখে মনে হচ্ছে যে বিয়ের স--

আমি এখানে একটি ছেলেকে দেখতে পাচ্ছি যে ছেলেটি পরনে সাদারঙের জামা পরে আছে এবং একটি প্যান্ট পরে আছে যে প্যান্ট -টি ধূসর কালার এর রং তিনি একটি বেল্ট ও লাগিয়েছে--

স্কুটি ও আছে যে স্কুটি টি ধুতে এনেছে বলে আমার মনে হয় জায়গাটি খুবই সুন্দর এবং জলটি খুবই পরিষ্কার বলেও আমার মনে হয়।

তারপর যে লেখাটি আছে সেটি আপাতত এখানে পড়া যাচ্ছে না। এটি নতুন নতুন খোলা হয়েছে বলেও আমার মনে হয়। এই জায়গাটি খুবই সুন্দর করে--

সাজানো আছে বলে আমার মনে হয় এই ঘরটির রং হল ইয়েলো কালার এর এবং এখানে একটি সি.সি.টি.ভি. ক্যামেরা লাগানো আছে।

আমার মনে হয় আমি এখানে পার্ক -এ ঢুকার জন্য দুটি বড় বড় গেট দেখতে পাচ্ছি। একটি কাঠের তৈরি খুব সুন্দর গেট এবং তার মধ্যে একটি--